এটা একটা কুয়া মতন চাবুত্রা বানানো হয়েছে --

মধ্যে লাল রঙের প্যান্ট পরানো রয়েছে। পাশে কিছু গুলা সামান রাখেন রয়েছে। পশে আরো দেখাচ্ছে।

সবাটিতে একটা একটা করে জানলা। জানলা মধ্যে পাশে থাম দেয়া আছে থাম দেয়ার মধ্যে সবাতে গ্রিল লাগানো হইঞ্ছে।

পাশে অনেকটা চেয়ার । চেয়ার -এর মধ্যে অনেক গুলা লোক বসে আছে। পাশে একটা থাম্বা থাম্বা মধ্যে চারদিকে ফটো লাগানো হয়েছে।

লাইটিং আছে পাশে পাশে অনেকগুলো ।

এটা কারো বিভা বিভার মধ্যে পাশে সাজাওটি করা আছে। পাশে একটা দুয়ারপাল বানানো হয়েছে। দুয়ারপাল এ সবাইকে দেখছে দেখছে। উয়ার পরে --

এটা একটা মসজিদ। মসজিদের মধ্যে পাঙ্খার মতো দেখানো হইঞ্চে। এইটা মেশিন এ মেশিন এ ফিট করলে ঘুরে। বড় বড় --

এটা একটা জিম । জিম মধ্যে অনেক গুলা মোশিন রাখানো হয়েছে বোডি ফিট করবার জন্যে।

বড় আছে ছোটও আছে। ডিসাইন গুলা আলাদা আলাদা । কোনটা সাদাতে রেড প্রিন্ট করা আছে। কোনটা বা ক্রিম প্রিন্ট করা আছে। এটা ব্ল্যাক প্রিন্ট করা আছে। জামা প্যান্ট পরা প্রিন্ট করা আছে।

ওগোল মধ্যে সাইড এ ঘাস গুলা শির শিরিয়ে গেছে। পাশে পাশে কিছু গুলা গাছ আছে। একটা পাশে বড় মতন ইলেক্টি খুটা-আ--

আকাশে জল আ সাদা-আ উঁ লাল উ দেখাচ্ছে সেই জলে-এ মাথা দে --